তাছাড়া পাথরগুলো সাদা কালার -এর মনে হচ্ছে।

একজন লোকের হাত দেখতে পারছি যে একটি জার্সি গরুর হাতে হাতের মধ্যে রশিগুলো নিয়ে দাঁড়িয়ে আছে।

দেওয়ালের মদ্যে একটা লেখা রয়েছে।

এখানে দুটো বাড়ির ওপরে এ_সি বোর্ডগুলো দেখা যাচ্ছে।

পাশে একটি ঘোড়ার পিঠে বসে একটি মূর্তি রয়েছে।

মাছের দোকান দেখতে পারছি যেখানে একজন মহিলা বসে মাছ কাটছে।